এইটা কি ঠিক বুঝতে পারলাম না এবং মসজিদটা দেখতে বাইরে থেকে ভালোই লাগছে ভীষণ।

এবং বিশেষ করে শ্যাওলা কালার -টা রয়েছে ওইখানে এবং পাশে সাদা রঙের কি একটা যেন করা রয়েছে এবং পাশে কমলা কালা--

ওপরে একটা কুলার রয়েছে এবং ওপরে টিন রয়েছে স্টেশন -এ যে টিন দেওয়া হয় ওই টিন রয়েছে একটা এবং পাশে--

এবং পাশে সবুজ সবুজ গাছগুলো ভীষণ লাগছে দেখতে। ওইখানে ওও ল্যাম্প পোস্ট ।

আমি এখানে একটা কোম্পানি -র ভেতরে বিশেষ কিছু দেখতে পারছি ।

দরজার ওপর কাঁচ লাগানো এবং সাদা বেরিকেড দেওয়া এবং পাশে একটা কি একটা রয়েছে বিজ্ঞপ্তি বোর্ড মনে হয়। এই পাশে একটা লা--

এই সোজাসুজি আমি একটা-হ রেস্টুরেন্ট দেখতে পারছি। ওইখানে তিনজন লোকে খেতে দিচ্ছে এবং একজন খাচ্ছে। ওনাকে মনে হয়--

আমি সামনে দুটো টোটো গাড়ি দেখতে পারছি ওইখান থেকে আমার এই লাল গাড়িটা ভীষণ পছন্দ হয়েছে ওই গাড়িটা আমার চালাতে খুব ভালোও লাগে এবং পাশে পাহাড়ি এলাকা মনে হচ্ছে খুব সম্ভবত এই পাহাড়ি এলাকায় গাড়িগুলো চালানো হয়।

এবং গাড়িটা যদি উম বিশেষ ভাবে না চালানো হয় তাহলে এক্সিডেন্ট হতে পারে।

এবং গ্রিল -এ হলো তোমার কমলা রং এবং পাশে দুটো ই রয়েছে লম্বা লম্বা।